তো তোমরা দেখতেই পাচ্ছো এখানে খুব সুন্দর একটা জায়গা একটা নৌকা রয়েছে।

এটি একটি দোকান এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে

আ-হ ইভনিং টাইম -এ স্নাক্স টাইপের লাগে।

এখানে একটা সাইকেলের দোকান দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সাইকেল আছে।

দুটো নৌকা তিনটে নৌকা এবং একটা মাঝি--

এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিস আছে সুন্দর সুন্দর ফুলদানি

জামা প্যান্ট দেখা যাচ্ছে প্যান্ট আছে--

এখানে একটাআআ কার রিপেয়ারিং শপ দেখা যাচ্ছে

ইয়েপ্পি রয়েছে এবং বিভিন্ন ড্রিংকস কোল্ড ড্রিংকস রয়েছে -- এ --

অনেক লোকদের ও দেখা যাচ্ছে একটা টাওয়ার এর মতো সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে।

আ বিভিন্ন ধরনের ব্যানার লাগানো রয়েছে কারেন্টের তার যাচ্ছে ওপর দিয়ে

পার্ক এ বিভিন্ন ধরনের স্লাইড রয়েছে--

এখানে একটি খুব সুন্দর জায়গা দেখা যাচ্ছেএই জায়গাটায় একটা নদী - ই --

আআআ তোমরা চাইলে এখানে ফুল কিনতে আসতে পারো খুবই সুন্দর সুন্দর ফুল রয়েছে

তৈরী হওয়ার সময় এইসব বাঁশের পুরো হিসেব হওয়ায়--